এটিও একটি খুব উন্দর ছবি-ই--

এই ছবিটিতে অনেক মানুষজনকে দেখা-আ যাচ্ছে যারা নদীতে নেমে পূজো অর্চনা করছেনা।

এ-এই ছবিটিও খুবই সুন্দর ছবি-ই--

এটিও একটি খুব সুন্দ-অর ছবি--